আ- আ- আ- আরো সুন্দর সুন্দর জামা প্যান্ট আছে সবই সবই মেয়েদের জিনিস এখানে আমার কিছু পছন্দ না দিলে বোনকে দেবো বা ভাগ্নিকে দেবো ।

একটা পাহাড়ের নীচের সাইড -এ হবে অনেকগুলো পাথর--